কালীপুজোয় বাজি ফাটানো হয়ে থাকে। ছবিটিতে সম্ভবত তুবড়ি ফাটানো হচ্ছে।

সাধারণত দোকানে দোকানে কালীপুজো বা দীপাবলির সময় স্টল বসে থাকে বাজি বিক্রি করার জন্য।

সাধারণত যে-কোনো অফিস -এ এরকম ধরণের সেট আপ -ই চোখে পরে।

তাই ভাসান দেওয়ার আগে ঠাকুরদের বরণ করতে হয়।

প্রচুর জায়গায় অলিতে-গলিতে আনাচে-কানাচে এরকম ছোট ছোট চায়ের দোকান দেখা যায়। যেখান দিয়ে মানুষ সকালে বিকেলে চা উপভোগ করতে পারে।

যেখান দিয়ে বাস গাড়ি ট্যাক্সি ইত্যাদি চলে যাচ্ছে।